তো সে সেই হিসাবে বাচ্চাদের কে ও কিন্তু মুখস্ত বিদ্যা উপর আহ নির্ভর করানো হতো এখন দেখছি যে class one এর বই ও এখন আহ হচ্ছে কি যে বই তো সুন্দর করে যে প্রথমেই যে বাচ্চাদের কে আকর্ষণ করার জন্য বই তা এতো সুন্দর করে decoration করা হয়েছে সাজানো হয়েছে যে বইটার চারদিকে ফুল পাতা মানে বাচ্চারা দেখতে যাতে আকৃষ্ট হয়ে যায় ওই রকম তার পর আবার বয়ের মধ্যে আহ পড়াশোনা আছে পড়াশোনার ফাঁকে ফাঁকে অল্প একটু পড়াশোনা তার ফাঁকে ফাঁকে আবার বিভিন্ন সৃজনশীল কাজ কর্ম যেমন ফুল আঁকা বা বিভিন্ন ফল জিনিস

তো ইটা আসলে আমার অনেক ভালো লেগেছে বাচ্চাদের কে আকর্ষণ করার জন্য এর থেকে ভালো উপায় আমার মনে হয় না আর হতে পারে তো ওইটা অনেক ভাল লেগেছে আসলে এই এখনকার সময

হ্যাঁ তো পড়াশোনা গুল দেখলাম যে খুব একটা বাচ্চাদেরকে চাপ দেওয়া হচ্ছে ন যে primary যেই বাচ্চারা পড়ে তাদেরকে খুব একটা চাপ দেওয়া হয় ন আমরা যখন পড়তাম আমরা কিন্ত kindergarten যখন পড়াশোনা করেছ পড়েছি kinder garden এ ও আবার primary primary lib school এ পড়েছ তো kindergarten পড়াশোনা করার সময় দেখতা যে একদাগ চাপ মাথার মধ্যে সৃষ্টি করতে আসলে এটা বাচ্চাদের জন্য ঠিক না এখন যে বইগুলো দেখলাম ওই বইগুলো তে আসলে অনেক সুন্দর সুন্দ জিনিস আছে বইয়ের যে প্রথম cover page টা ওই page টা এখন

তাহলে তুমি আসল বইয়ের বাহিরটা দেখ তুমি বেশ আকৃষ্ট হয়ে গেছো যে বাচ্চারা বইটা আগে ধরে দেখবে দেখে তাদের পছন্দ হবে তারা প্রত্যেকেই আনন্দ পাবে তারপর ভেতরে পড়বে এরপর হ্যাঁ তুমি একটু আমাকে ভেতরের কথা বল হ্যাঁ dot dot এর বিষয়টা বলছিলে যে সেখানে মিলিয়ে একটা কোন animal এর ছবি বানানো যায় বা হচ্ছে অনেক কিছু লেখা যায় এছাড়াও ওদেরকে কি ধরনের পড়াগুলো পড়ানো হচ্ছে class one তো আসলে একেবারে ABCD পড়ানোর মতো কিছু নাই ছোট ছোট গল্প থাকার কথা বা হচ্ছে খুবই আর হচ্ছে ছড়াগুলো আছে সেগুলো থাকার কথা হ্যাঁ হ্যাঁ এখানে তুমি সেখানে তুমি আসলে কোন জিনিস গুলো দেখতে পাচ্ছ আর কোন বিষয়গুলো আর কি তোমার কাছে ভালো লেগেছে আর আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে প্রথম শ্রেণীতে মোট কতটি বিষয় আছে বাংলা ইংরেজি গণিত সহ কত কতটি বিষয়ে আর কি ছাত্র-ছাত্রীরা পড়বে বা তোমার ভাগ্নির

অবশ্যই অবশ্যই বলতে পারি আসলে আমার ভাগ্নি যে পড়াশোনা করছে আসলে একটা এতে primary school তো ওই school র তিনটা বই আছে তিনটা বিষয় যে বাংলা অংক আর গণিত যেহেতু প্রথম শ্রেণী আর পাশাপাশি তার যে স্কুলের শিক্ষিকারা তারা ওটা ওইগুলোর কোন বই নাই তো ওই গুলা বই ছাড়াই পড়াচ্ছে যে ছবি আঁকাটা বিষয় আছে ছবি আঁকাটা পড়াচ্ছে ওদেরকে ছবি আঁকার প্রতি আকৃষ্ট করছে আর পাশাপাশি একটা সাধারণ জ্ঞান যেটাম্যাড শিক্ষিকারা নিজে থেকেই দেয় প্রত্যেক দিন প্রতিবারে বৃহস্পতিবার একটা class হয় সাধারণ জ্ঞানেরতো ওই ওরা শুধু সাধারণ জ্ঞান সম্পর্কে বোঝায় যে বাংলাদেশী কিআছে জ্ঞান সম্পর্কে আছে ওদেরকে একটু ধারণা দেয় আর বললে যে ভেতরে কেমন পড়া কেমন হ্যাঁ আসলে ভেতরে গল্প আছে এখন অনেক মজার মজার ছোট ছোট গল্প অনেক। ছোট ছোট গল্প আছে যেই গল্পগুলো আছে অনেক শিক্ষনীয় গল্প অনেক মজার বটে আবার অনেক কবিতা অনেক কবিতা নেই যেহেতু one এর class তো সেখানে ছড়া আছে সুন্দর সুন্দর তার মধ্যে একটা ছড়া জানো একটা ছড়া আমারও অনেক পছন্দ জানো একটা ছড়া আছে class one এ আমাদের সময়ে ছিল না এখন নতুন দেখছ হ্যাঁ না আমাদের সময়ে আমরা আমি পড়েছি তবে তুমি পড়ো কি না পড়েছো কিনা সেটা আমি বলতে পারবোনা আচ্ছা ছড়াটা এক একটু সোনাও তাহলে না হলে আমি বলতে পারবো যেই ছড়াটা পড়িনি তবে হচ্ছে আমার ছোটো ভাই বোন যারা ছিল ওদেরকে আমি দেখেছি যেওরা ইতল বিতল ছড়াটা পড়ছে হ্যাঁ আসলে ওই ছড়াটা অনেক ভালো লাগে আমার ওই যে ইতল বিতলগাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা দুবাই ডুবে ব্যাঙের মাথা ওই ওই last line টা যে ওই line টা আমার এতো ভালো লাগে যে আমার মনে হয় যে বাচ্চা আমিই হয়ে যায় নতুন করে পড়াশোনা শুরু করি ওই রকম মনে হয়

তাহলে তারা ভবিষ্যতের পড়াশোনার প্রতি আরো আগ্রহী হয়ে উঠবে এবং এই আগ্রহটা তারা ধরে রাখবে একদম শেষ পর্যন্ত পড়াশোনা যতদিন করছে ততদিন পর্যন্ত হ্যাঁ তোমার ভাগ্নির পড়ার প্রতি আগ্রহ কেমন বা তুমিকি তাকে তুমিকি তাকে পড়াও নাকি school থেকে এসে সে নিজে নিজেই পড়া নিজের পড়াটা নিজেই করে রাখে নাকি হচ্ছে তাকে অন্য কোনো আ শিক্ষক এর সাহায্য নিতে হয় হ্যাঁ না সেটা হচ্ছে ওর আসলে পড়াশোনার অনেক আগ্রহ ও পড়ার school এ যায় একা একাই school এ যায় যেহেতু বাসার কাছে school তো সে একা একা school যেতে পছন্দ করে একা একা school গিয়ে সব পড়াশোনা করে সব গুলো লিখে আনে আবার madam একটা শিক্ষিকারা করে কি যে প্রত্যেকটা শিক্ষার্থীর খাতায় লিখে দেয় পড়াগুলো যে কি কি পড়া তো বাসায় আসলে পরে আমি ওকে নিয়ে পড়াতে বসে যে ওই যেহেতু একা ছোট মানুষ তো এত ভালো করে তো আর করতে পারবে না তো সবগুলো আমি ওকে পড়াগুলো বুঝিয়ে দিই তা ছাড়া ওকে আমি অতিরিক্ত কিছু পড়াও দিদি যে পড়াগুলো ও পড়তে পারবে। পরলে ওর জন্য ভালো। হবে

তাকে যদি আমি একটু খবরের কাগজের সহজ অংশগুলো পড়তে দেই তাহলে কিন্তু এতে তার চর্চাটা ও হবে এবং যে পড়ার চেয়ে দক্ষতা সেটা আরো বৃদ্ধি পাবে এছাড়া আরো একটা বিষয় যেটা যেটা আমার এইমাত্র মনে হলো যে এই চর্চা গুলো যদি তারা আরো অনেক ক্ষেত্রে করে যেমন তুমি যদি একটু ওদেরকে নিজে নিজে তুমি বানিয়ে লিখতে বল বানান ভুল হোক বা সে ভুলভাল লিখুক কিন্তু তারপরও যদি তাকে কিছুটা বানিয়ে লিখতে বল ধরো তুমি বললে যে তুমি আজকে কিকি করেছো সেটা সম্পর্কে তুমি প্রতিদিন একটু একটু করে লিখে রাখবে তাহলে হচ্ছে হবে লেখার অভ্যাসটা হবে আর লেখার অভ্যাসটা পরবর্তীতে যে কতটা কাজে দেয় সেটা তো তুমি নিশ্চয়ই জানো। এটা তো তার বলা অপেক্ষা রাখে না। লেখার দ্রুততা বৃদ্ধি পায় এবং লেখার জন্য যে আসলে চিন্তাভাবনা করার যে সময়টুকু প্রয়োজন সেটা অনেক কম সময়ের মধ্যে হয়ে যায় তাই আমি আমার মনে হয় যে তুমি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো তোমার ভাগ্নিকে এভাবে করে পড়াচ্ছে আহ তবে রাফি আমার আর একটা জিনিস একটুও মনে হয় যে বাচ্চা দেরকে তো আমরা school এর যে পাঠ্যবই গুলো আছে সেগুলো তো পড়াচ্ছি এছাড়া বাইরের জগতের সাথে তারা কিভাবে খাপ খাইয়ে নেবে, এই বিষয়গুলো যদি আমরা তাদেরকে

যেমন আমি যদি আমি উদাহরণ দে আমি ছোটবেলায় সব সময় আমার পরিবারের সাথে থাকতাম

তখন তো আমাকে অনেক কাজ নিজে নিজে করতে হয়েছে তখন কিন্তু আমি আসলে একটু সমস্যাই পড়েছিলাম যে এই কাজ গুলো তো আমাকে আগে অন্য কেউ করে দিত এখন আমাকে নিজেকেই করতে হচ্ছে তো সেটা আসলে আহ সেই কাজটাকে আসলে, মানে ম্যানেজ করার বিষয় যেটা থাকে তো সেটা একটু আমরা যদি ছোটবেলা থেকেই বাচ্চা দেরকে আসলে অভ্যাসটা গড়ে তুলি তাহলে সমস্যা হবে না

আসলে আমিও সেটাই বলছিলাম যে একটা ব্যাপার ওই যে তুমি যে বললে আগে থেকেই খাপ খাইয়ে নেওয়া আসলে এটার জন্য সব সর্বপ্রথম জরুরী যে বাচ্চা দেরকে সকলের সাথে মিশতে দেওয়া আর ওই যেএতো সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আমরা যদি চেষ্টা করি নিজের নিজের সাথে চেষ্টা করি যে বাচ্চাদেরকে school অনেকি অনেকটা সময় কাটানোর জন্য সময় কাটানোর জন্য যেটা বাচারা ওদের সাথে সহপাঠীদের সাথে মিশবে তারপর আবার যখন কোন park এ বা কোন জায়গায় ঘুরতে যাই তখন তাদেরকে একটা সহমর্মিত সেখানো যে তাদের তারা বড়দেরকে দেখলে সালাম দেবে ভালো করে জিজ্ঞেস করবে কেমন আছেন এরকম যদি করে তাহলে ওদের আসলে এই মনোভাব টা প্রকাশ পাবে তো তারা প্লাভা তখন বুঝতে পারবে যে আসলে তখন আর কিভাবে অন্য মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় আবার বাইরের দেশে গেলে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে সেটা আসলে নিজেরাই বুঝতে পারবে তো আমার মনে হয়ওই যে একটু সকলের সাথে মেলামেশাটা করা করতে দিলে বাচ্চাদের কে আরো ওদের সাথে একটু ভালো করে সুন্দর করে কথা বললে আমার মনে হয়এই gap টাওরা পূরণ করতে পারবে তোমার কি মনে হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি তা আমি তো এটাই সাথে আমি তো এটাই সাথে পুরো পুরি একমত কারণ হচ্ছে আমাদের এই বিষয় গুলকে অবশ্য খেয়াল রাখতে হবে যে একটা বাচ্চা মানুষ এর সাথে কতটা ভালো করে মিশতে পারছে সেই বড়োদেরকে সম্পন করতে পারছে কেনা বা তার চেয়ে ছোটো যারা আছে তাদেরকে সে যথা যথ ভাবে কোনো কিছু শেখারছে কিনা বা আদার করছে কি না এই বিষয় গুলা আমাদের অবশ্য বড়ো

আর এছাড়াও আমার মনে হয় কি এই সকল জিনিস ছাড়াও আমি এর একটু আগে যেটা আগে বলছিলাম যে সে জীবনে চলাল পথে যে সে দক্ষতা গুলো আমাদের অবশ্য অর্জন করতে হয় সেগুলো যেমন হচ্ছে এই বয়স থেকে যদি আমরা একটা বাচ্চাকে যদি দোকানে ছোট কিছু একটা কিনে আন্তে বলি সেই কিভাবে তার টাকা তাকে আসলে এই করছে আর ঠিক ঠাক করে রাখছে আর কত টাকা দিচ্ছে নিচ্ছে এই লেন দিনে বিষয়টা তার মধ্যে ঢুকে গেল এরপর যদি একে বাড়ে তোমার জীবনে যে গুরুপ্তপূর্ণ কাজ গুলো যেমন সাইকেল চলা সেখ সাঁতার কাটা শেখা এই এই বিষয় গুলো গুলি আমরা আসলে বাচ্চাদের এখন থেকে একটু একটু করে আস্তে আস্তে করে আমার শেখাতে থাকি তাদের জন্য খুবই উপকারী হবে আর একটা জিনিস দেখা যায় যে গ্রামে হম যে সকল বাচ্চারা পড়াশোনা করছে তারা দেখা যায় যে সাঁতার শিখছে সাইকেল চালাচ্ছে বা তারা একটা খোলামেলা পরিবেশে বড় হচ্ছে। যেটা তাদের জন্য আসলে খুবই কি বলবো খুবই কাজের

কিন্তু শহরে যে বাচ্চাগুলো আছে তারা তো আসলে এই সুযোগটা পাচ্ছে না আমার কাছে মনে হয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের উচিত যে আহ তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল বাচ্চারা পড়াশোনা করছে এই বিষয়গুলো যেন নিশ্চিত করে অন্তত সাঁতার শেখাটা খুব জরুরী সাঁতার শেখা টা তারপর এই যে দোকান থেকে কিছু কিনে আনার বিষয়টা তারপর আরেকজনকে সাহায্য করার বিষয়টা এরকম আরো অনেক বিষয় আছে দৈনন্দিন জীবনে আমরা করে থাকি কিন্তু আসলে আমরা আহ বড় হলে যেটা উপলব্ধ করি যে এটা আমাদের ছোটবেলায় আসলে করা উচিত ছিল হ্যাঁ এ এই ধরনের বিষয়গুলো যদি আমরা নিজেরা এখন থেকে আমাদের আশেপাশে যে সকল বাচ্চা আছে তাদেরকে একটু একটু করে আস্তে আস্তে করে গড়ে তুলি তাহলে আমরা মনে হয় যে পরবর্তীতে আমাদের সামনের যে প্রজন্মটা আসছে তাদের তাদের আসলে কোনো ধরনের সমস্যা, সম্মুখীন হতে হবে না এটা তো আমার মনে হচ্ছে তুমি আমার সাথে একমত পোষণ করবে আর এইতো ছিল আমাদের আ আসলে শুধুমাত্র পড়াশুনায় না পড়াশোনার বাইরে যে এই যে জীবনের এই একেবারেই জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত যে অংশগুলো সেগুলো শেখানো শেখানো ও একটা আমাদের আসলে পড়াশুনারই অংশ বলা যায় হ্যাঁ জীবনের পড়াশোনা তো আমরা করছি যেন আমরা জীবনে ভালোমতো কিছু করতে পারি বা চলতে পারি এই কারণে তো এই বিষয়ে গুলো যেন আমাদের বাচ্চাদের মধ্যে থাকে সেই বিষয়টা সুনিশ্চিত করা আমাদেরই দায়িত্ব।

আমি আশা করছি যে তুমি তাকে এসব বিষয়গুলো আর কে যথাযথভাবে শেখাবে এবং তার কাছ থেকে একটা ভাল ফলাফল তুমি নিয়ে আসবে এইতো তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো হুম নইলে আজকের মত আমি বিদায় নিতে চাচ্ছি তো আচ্ছা ঠিক আছে তাহলে তো এই তো হলো আহ তোমার সাথে পরবর্তীতে আবার কথা হবে অনেক কিছু শুনতে পারলাম জানতে পারলাম তো আবার আমরা কথা বলবো কেমন আসি

কাল দিচ্ছিলি আর আজকে বলছে উম

phone টা গরম আগুন হয়ে গেছে হম একটু ঠান্ডা জলে চুবিয়ে নে আর চুবিয়ে কি হবে phone টা গরম আগুন

তাস খেলবে বলছিলো এই জন্য টিটোর দেখা নাই কথা ভুইল্লা যাও hello

hello hello

কি বলেছিলাম বলতো

তুমি hello বললে এটাই শুনতে পেলাম কিন্তু আমিতো hello বলি ই নি

আমি বলেছিলাম তাহলে গিয়ে বাড়িতে গিয়ে phone টা কে deep fridge এ ঢুকিয়ে রাখিস হ্যাঁ এটা শুনতে পাইছি hello তো আমি বলিনি

উহ কি হয়েছে সবাই আছে তাহলে তোর থেকে তোকে phone করছিলো কেন? উম ও জানেনা ওকে বললাম

কি জানেনা আর কি বললি হ্যাঁ সে তোর সাথে থেকে কেন তোকেই কেন phone করছিলো অরে ওর phone দরকারি ছিল আমি ওই হিসাবে চাইনি সেই জন্য ফোন করেছিল বুঝছি

ঠিকাছে

dial করলাম আবার এই phone টা যাবে তুই যেই number গুলোতে phone করে করেছিস আমি ওই number গুলোতে phone করলে হবে না আমাকেও অন্য number এ করতে হবে

তুই যে number গুলোতে phone করেছিস মানে আমার এই দুটো number এ ওই দুটো number এ আমি যদি phone করি তাহলে

hello

তুই যেই number গুলোতে phone করেছিস মানে আমার দুটো number এ তুই phone করেছিস তো ওই দুটো number এ আমি phone করলে হবে নাকি আমাকে ওই number গুলো বাদ দিয়ে অন্য number এ phone করতে হবে ওই number গুলো বাদ দিতে হবে সেটাই জিজ্ঞাসা করছি

হম তো এই number গুলোতে phone করে কথা বলার মতো তো কেউ ছিল না বাড়ির এই দুটো number এ আমি কাকে phone করে কথা বলবো হম ওটাই করতে হবে এ number এ change করে করে করতে হবে কিছুই করার নেই record এ আছে কি করা যাবে মাসি পিসি দাদা বন্ধু আমার মা কে কথা বলতে দিলে মা কি কুড়ি minute করে কথা বলবে যদিও কুড়ি minute বলে কুড়ি minute বললে তারপরে আর কি কুড়ি minute বললে কিরকম হয়ে যাবে ওরম করলে হবে না ওই একটা number এ thirty minute করতে হবে একটা কাজ তো করতে পারো

এর তোমার মা কে তো বই দেখে দেখে ছড়া বৈলতে বলতে পারো এই বই দেখে নয় আহ এমনি একটা কোনোকিছু ওটাতে thirty minute লাগবে না তিন minute এ হয়ে যাবে মানে মা বলবে কথা

আমার মা কি বলছিলো জানিস কি তুই হরিনামে টিপ দিবি তারপরে

তোমাকে দিয়ে ব্যাবসা করবে নাকি হম আমাকে গান শিখতে বলেছে গুরু অগ্নি পরীক্ষা হয়ে যাবে সেই আমি কি শিখবো বলেছি হম গালাগাল দিয়ে বেaড়াচ্ছে আর হরিনাম করে কি হবে

হটাৎ এই হরিনামের ভুতটা কোথা থেকে ঢুকলো তা কে জানে অরে না না হরি তোমার মা কে দেখা দিয়েছে বলেছে এটার হম হম তোমার তোমার মামা তোমার মা কে দেখা দেয় হরিনাম না হয় তুই দেখ আর না হয় তোর নুনটুকে খা আরে কোন একটা বিকাশ মামা ওর ছেলেকে শিখাবে ওই ওই জন্য মাথায় ভুতটা ঢুকছে না আগে বলে নি হটাৎ আজকে সকাল বেলা আমাকে বলছিলো তোমার মামাতো শিখতে পারে একটার বিরুদ্ধে করলে এখন মোটামোটি হরিনামের দলগুলো আসছে না ওখানে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা করে তিন ঘন্টা গান করবে এতো টাকা তারপরে আমাকে বলছে কি কি হম ওরা ওদের মেয়েকে দিয়ে ব্যাবসা করাবে নাকি

প্রথমে বলেছিলো police এর training দেওয়াবে কিছুদিন সে গল্প হয়ে গেলো তারপর এলো beautician course সে গল্প উঠে গেলো training করবিতো আর গুরু অমৃতদাকে আনু আমি আর গুরু training শিখাবো

তুইতো গুরু গুরুর বউকে কি জানলা দিয়ে দৌড়ে পালিয়ে গেছে মনে আছে অনন্তের বউ উহ বাপরে বাপ কিসের জন্য কিসের জন্য ওটা বলা যাবে না ওটা পরে বলবো তুই শুতে চাই বললে

আজ ই এমন একটা ছুটিতে গেলে কেন কালকে গালাগাল ও দিয়েছো বাজে কথা ও বলে ফেলেছো আর আজকে হটাৎ করে এখানে বলা যাবে না আবার যে গালাগাল দিচ্ছ না পশে দিচ্ছে তাকে ও বলছো এখানে গালাগাল দেওয়া যাবে না

কিরে তোর নাম কি এটা প্রথম জন্য কালকেতো এরকমই হইছিলো বাড়ির যাওয়ার খুব শখ হচ্ছে কেন

এইতো এইতো ঘুরে এলি এইতো

শুন শুনা যায় না অরে তুই এইতো ঘুরে এলি